দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের এক বিল্ডিং দেখা যাচ্ছে বিল্ডিং -এর সামনেই।

রয়েল-এনফিল্ড বাইকের সার্ভিসিং এটা আ- আ- স্থান এবং তিনটে দেখা যাচ্ছে মেশিন বসানো আছে তাতে রয়েল-এনফিল্ড লাগানো লেখা আছে ।

গাড়ি সারানোর কোনো মেকানিক এর এটা দোকান এবং সামনে একটি মটর দেখা যাচ্ছে হাওয়া দেওয়ার মটর হলুদ রঙের পাইপ দেখা যা--